এইটা একটি ৱাল দাড়ি নাই দোকান। যে কাজ করতে পারে। কেউ চুল বিক চুল কাটাতে পারে।

একটা ঘর বটে। রাস্তা একটি রোড আছে যেনটো যেতে যেতে ঘরটোর লাস্ট এ ।

পিছন দিকে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে। রোড ও আছে। লোক বহত গুলা দেখতে। আরো সাইড এ --

এইটা একটা সেলুন বটে। যে সেলুন -এর মালিকটো খরিদ্দার যার চুল কাটছে।

এই পাথর এটো পুল সাইড -এ ও হতে পারে কেনোকি দেখতে বহত ভয়ঙ্কর দেখতে আছে।